এটা আমাদের বাড়ি। বাড়ির সামনে একটা গাড়ি রাখার জায়গা আছে। আমাদের গাড়িটা সাদা কালার গাড়ি। এটা আমার গাড়িটা খুব ভালো লাগে আর আম বাড়ির সামনে অনেক গাছপালা রয়েছে ।

এই লাইব্রেরী তে আমরা ব বই নিতে আসি। এখানে অনেক বিভিন্ন বই রক বই পাওয়া যায় দরকারি।

এখানে আমরা পড়াশুনা করতে আসি।

আর এখানে খুব শান্ত পরিবেশ।